এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা একটি রেল স্টেশন কে দেখতে পাচ্ছি।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি সামনের দিকে আমরা একটি জায়গা দেখতে পাচ্ছি যেটি সবুজ ঘাসে ভরা।

এবং আমরা একটি বাড়িকে দেখতে পাচ্ছি বাড়িটি দোতলা এবং বাড়িটির গায়ে হলুদ রং করানো আছে।

দোকানটির সামনে ফুল দিয়ে সাজানো আছে এবং দোকানটির ভেতরে আমরা অনেকজন ব্যক্তিকেও লক্ষ্য করতে পারছি।

নৌকাটি থেকে একটি মহিলাকে নামতে দেখা যাচ্ছে এবং একটি পুরুষ কে বসে থাকতে দেখা যাচ্ছে। মহিলাটির কোলে একটি বাচ্চা আছে।

এই রেল স্টেশন এ আমরা কিছু লোককে ঘো-ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি।

দোকানটি জুতোর দোকান এবং অনেক জুতো সাজানো আছে এবং আমরা দোকানটির সামনে একটি কাঁচের দরজা দেখতে পাচ্ছি ও কিছুরকম বাইক -কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি হল একটি দোকানের ভেতরের অংশ এবং এ দোকানটি জুতোর দোকান আমরা দেওয়ালে অনেক জুতোকে সাজিয়ে রাখতে দেখতে পাচ্ছি।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি তে আমরা রাস্তায় একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এবং নদীটির পাশে আমরা কিছু নৌক দেখতে পাচ্ছি। সেগুলি দাড় করানো আছে।

এবং নদীর ফা পাড়ে একটি মেয়েকে লক্ষ্য করা যাচ্ছে। যিনি দাঁড়িয়ে আছেন লাল রঙের পোশাক পরে।